বই থেকে বল যেকোনো একটা প্রশ্নের উত্তর বল তুই যদি গুগল থেকে search করিস তুই পাঁচ minute এর মাথায় দেখবি ঠিক চলে এসেছে answer টা, তাহলে দেখ আমরা যদি গুছিয়ে বলতে যায় তাহলে কিন্তু mobile টা যে খুব একটা খারাপ সেটাও বলা যায় না, কারণ mobile,

হম সেটাই, আচ্ছা ঠিক আছে অনেক কথা হল তোর সঙ্গে তুই college আয় ঠিক আছে গিয়ে college এসে তখন কথা হবে। হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে তাই হোক আজ অনেক তো কথা হল তাহলে এবার রাখা যাক পরে একদিন এই ব্যাপার নিয়ে আলোচনা করবো।

হ্যাঁ বেশ রাখ তুই।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

বই পড়া হয় মাঝে মাঝে আপনি বই পড়েন হ্যা আমি পড়ি মাঝে মাঝে আমার এমনিতেই গল্পের বই পড়তে খুবি ভালো লাগে আমার কাছে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

নাচ গান বা বিভিন্ন এলাকার অনুষ্ঠান এগুলো মোটামুটি আমার অনেক কিছু দেখা জানা হয়েছে বাজানো হয়েছে আর আপনি। হ্যাঁ আমারও ঘোরাঘুরি একদম পছন্দ বিশেষ করে আমি কয়েকদিন আগে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

সেখানে আপনারা সাংস্কৃতিক বা বিনোদনের জন্য কি আয়োজন করেছিলেন আমাদের এখানে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল অন্ধের হাড়ি পাতিল বল নিক্ষেপ তারপরে হচ্ছে যে